salary খুব বেশি নয় হয়তো পাঁচ ছ হাজার দিচ্ছে কিন্তু কাজ তো দিচ্ছে একটা আর কারন এই মহুতে যেরকম কাজের চাহিদা মনে হয় না আমরা কেও আমি হ্যা বল আমি যতোটুকু জানতাম এটা day basis তোর salary টা হয় তাই না যে per day যত দিন কাজ হবে day basis salary হয় না।

আমি এটাই শুনেছিলাম কারণ আমাদের ওখানে একজন করত। কারন এমনি তুই দেখ না আমরা ধর যারা একটা salary প্রাপ্ত তারা আহ মাসে হয়তো আটশ টাকা হাজার টাকা নিয়ে তাদের সম্ভব, সম্ভব না নয় তো ওই জন্য ওরাই Select করেছেন যারা হয়তো divorce বা বাড়িতে বসে আছেন আহ কাজ নেই এ রকম মহিলা যারা আছেন তাদের জন্যে এরা ওই কাজ টা দিতে চাইছেন তো এছাড়া আমি দেখলাম যে আমরা যদি এখন আহ সরকারি চাকরির জন্য wait করি বা ভালো Company Job এর জন্য wait করি আশ করি না এই মুহূর্তে পাবো কারন আমাদের এই মুহূর্তে শিক্ষার হারটা এতোটাই বেড়ে গেছে । আর Recent আসলে যত টা বেড়েছে মনে হয় না পড়া শোনা করে সরকারি চাকরি বা ভালো Company তে Job পাবো কারন Competition টা অনেকটাই এসে গেছে তাই মনে হয় Private sector যে কোন একটা জায়গায় আপাতত Job Start করি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 এই রকম নয় যে হ্যা ঠিক আছে করছে করুক সেই ব্যাপার নেই হ্যা আমাদের Time মানে আগে কি হত আমরা দেখতাম যে হ্যা আচ্ছা ওখানে কাজ টা করছে ঠিক আছে করুক বা ভালো হবে বা আহ কেও সেরকম ভাবে Problem তৈরি করত না এখন যে প্রকার Competition ব্যাপার চলে এসছে আর এখানে কিন্তু কেও কারো ভালো টা দেখবে না সবাই নিজ নিজের Job টা কি ভাবে কি করা যায় অবশ্যই আহ সে ব্যপারটা সবাই মাথায় রাখে অবশ্যই অবশ্যই তো সেখান থেকে আমাদের তো মানে মনেই হয় অনেক জায়গা থেকে দেখলাম মানে Private sector এ যেমন আহ কষ্ট করতে হয় যেমন সেখানে কিন্তু salary সেটাও খুব বেশি government job এর Job এর হ্যা মানতে হবে যে খুব ছুটি বেশি বা আরামদায়ক একটা হয়ে এটা securities Job

তুই তোর মানে যেটা তোর Salary থাকবে সেটা increase করতে পারিস মানে বাড়াতেও পারিস ধর

এটা কিন্তু সত্যি আমি আহ নিজেই দেখলাম যে আমরা same salary job করতাম দু জন friend তো আমার একটা Friend এখান থেকে State change করে অন্য State same কাজে মানে same কাজে মানে same position অন্য state চলে যাই তো সেখানে কিন্তু ওর salaly double হয়ে গেছে তো ও যেহেতু State change করল এবং ও একটা company ছেড়ে আরেকটা company তে গেলো ওখানে Thirty percent salary এমনি Increase হয়ে গেছে তো আমাদের ওরকম বিকল্প কিছু ভেবে রাখতে হবে যে একটাই Job continue থাকাটা সম্ভব নয় Job change করতে হবে না নিজের আহ profile টা সে রকম তৈরি করতে হবে যাতে আমি কাজটা আমি suitable হই আমাকে যাতে company higher করে এই রকমি করে নিতে হবে কারণ আমরা Job এর আশায় বসে থাকলে হবে না যে আমার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 কিছু Banking sector আছে সেখানে Commerce দের prefer করছে কিন্তু সেখানেও দেখবি sience যখন banking exam গুলো দেই সেখানে দেখবি Science arts সমস্ত candidate থাকে ওখানে কিন্তু specific কিছু mention থাকে না যে আমাকে এই candidate নিতে হবে তো এটার competition বাজার টা অনেকটাই বেরে গেছে হ্যা একদম একদম মানে banking sector basic টাই আমরা জানি Banking sector এ job মানে আহ যার account থাকবে তার মানে মানে বোঝার ক্ষেত্রে খুব Easy হয় আর Arts থেকে যারা যারা banking sector এ যায় । তাদের কিন্তু মানে একটু খানি বুঝতে Problem হয় কারন arts মানে ধর বুঝতেই পারছিস হ্যা যেখানে Math ব্যাপার টা একদমি থাকে না আর Bank বলতে সবার আগে আমাদের মাথায় calculation ব্যাপারটাই আসে একদম যেখানে Arts backgraound একটু Problem হয় সেখানে তোর যারা account নিয়ে পরা শোনা করেছে সেখানে তো কোন problem আশার কোন মানে chance ই নেই

তো But ওরা একটা From পাঠিয়েছিল আমার সব Bio data ওরা নিলো Then ওরা আমাকে বলল যে হ্যা তুমি Select হও তাইলে তোমাকে From দেওয়া হবে হ্যা ওরা কথা বার্তা বলার পর একটা From দিল Then ওরা আমাকে বল বলল five hundred পাচশো টাকা pay করো pay করার পর money recieved টা থাকবে সেটা তুমি আমাকে পাঠাও তারপর তোমার nearest যে ICICbranch থাকবে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 ধরো এক কারন আহ যেখানে আহ Main Caesar ইয়া টা থাকে বা Other Other সমস্ত উম ব্যপার গুলো থাকে Bank এর সেগুলোতে Mainly তোর Account Accountsley যারা করে বা Command তাদের একটা আলাদা ব্যাপার হয়ে থাকে কিন্তু তাও আমরা এটা অনেক টা বুঝি যে এই মুহূর্তে কোন Category থাকলে কোনটার জন্য Apply করতে পারি যে যেমন Science এর জন্যে কিছু Category থাকে Science Candidate apply করতে পারে But এখন যেটা হয়েছে recent এই দু হাজার বাইশ সেকেন্ড যে Exam দিয়ে যারা পাশ করেছে তাদের কাছে কিন্তু মার্কস দেখবি Percents seventy Percent seventy-five ninety ningty two percentage আছে But তাদের কাছে দেখবি অভিজ্ঞতা কিছু নেই জি কারন এই ক্ষেত্রে সরকারা বলেই দিয়েছে যে দু হাজার বাইশ থেকে বাইশ তেইশ যারা Exam দিয়ে পাশ করেছে তাদের কাছে marks যেটাই থাকুক না কেনো কোন রকম সরকারি চাকরি Apply করতে পারবে না কারন এই সমস্ত পরিক্ষায় গুলো Online হয়েছিলো

Post এ Apply করে সেখানে Written দিতে হবে বা Interview দিয়ে Crack করতে হবে সে রকম প্রশ্ন Apply করতে পারে কিন্তু তুই আমাকে বল এটা ওদের মানে একটা ওদের Job Light বল বা অন্য কোন যদি improvement করার Life এ কত বড় একটা সমস্যা তৈরি করছে তুই আমায় বল ওদের তো

যেখানে মানে বাধ্য বন্ধ করতে হ্যা কিন্তু আহ তুমি এখানে তো Right বলে দিতে পারো না যে আহ তাদের কোন From fill up জন্য কারন ধরো ওদের তো ব্যাপারটা না হ্যা এটা বলতে পারিস যে knowledge ব্যপার টা সত্যি নেই যেটা কোন একটা কাজের ক্ষেত্রে দরকার হয়ে থাকে সত্যি মানে আমি আমারি প্রতিবেশি একজন আছে যেই এই season গুলোতে তোর উচ্চ মাধ্যমিক পাশ করলো ওর তোর percentage চেয়ে eighty nine percent আমিও দেখে মাথায় হাত দিলাম eighty nine percent পেয়েছে ঠিক আছে But তুই একবার ওর সাথে কথা বলিস না কথা বলে বুঝতে পারবি না। যে হ্যা ও এই যে HS মানে সে রকম কোন knowledge তো নেই

ওদের যে knowledge সে জিনিস টা খুবি কমিয়ে একদম একদম কারন প্রথমত দেখ আমরা যখনি কোন রকম Exam দি একটা security purpose থাকে যে আমি যে Hall টায় Exam দিচ্ছি সেখানের কয়েকজন Teacher থাকে না আমাদের কে Guide দেবার জন্য আমরা কোন ভাবে কোন টুকলি বা Other কিছু করা সম্ভব হয় না বা আমি একটা ভয়ে একটা পরিক্ষা দি আমাকে Pass করতে হবে আমাকে Percentage তুলতে হবে But এই ক্ষেত্রে কি হয়েছে ওরা Online যাওয়ার সময় ভেবে রেখেছে আমি তো Pass করেই যাবো মানে এই মুহুতে তো বাধ্যতামুলোক ছিলো আমাকে Fail করে রাখার সম্ভব নয় Pass করবো Even আমি ভালো Marks পেয়ে পাস্ করবো এটা ওদের কাছে একটা মানে আগে থেকে ওরা তৈরি ছিলো যে আমি Pass তো করবোই যে টা আমরাও কি ছিলাম Result বার হলে তার পর আমরা বুঝতে পারবো But ওদের কাছে আগে ওরা ছিল আমি তো Pass করবই এবং Marks তো অবশ্যই ভালো থাকবে মানে ধর আমাদের মাথায় ছিলো কি বলতো বাড়ি থেকে আমাদের বলতো দেখ যদি ভালো Result না হয় তাইলে কোথাও কিন্তু Job পাবি না আর ওদের মাথায় কি বলতো ওরা বুঝে গেছে যে হ্যা Number তো Any how পেয়ে যাবো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 এই রকম একটা ব্যাপার আমাদের বাবা মা কিন্তু আমাদের বলতো ওই ভয় তও আমরা পেতাম আর এটাও দেখ না আমরা যখন Job টা প্রথম Start করি তখন দেখবি হয়তো প্রথম Interview তে কোথাও Crack পারি কারন আমরা প্রথম গিয়ে কি ভাবে crack করবো আমার জানা নেই কি ভাবে Interview দিতে হয় আমাকে কি বলতে বলতে হবে কি দু তিন জায়গায় ঘুরে ঘুরে তার পর আমরা Interview নিজেরা দিয়ে আহ eligible হয়ে আমরা কোন এক জায়গায় Job পেয়েছি But এখনকার Candidate কি হয়েছে এরা তো ও যদিও Job করার জন্য Apply করছে। Online ওদেরকে দেওয়া হচ্ছে interview টা হচ্ছে Online তো এখানে কি একটা আমাদের একটা থাকে Attitude যে আমি Attitude Level টা কি ভাবে দেখাছি যে আমরা Face to Face Interview আমরা যেটা বুঝতে পার বা দেখাতে পারি কিন্তু এক্ষেত্রে Online এ দেখছি হয়তো ওকে বাহিরে থেকে কেও Help করছে

But যদি যখনি Face to Face আসবে তখন দেখবি ওতটা Eligible হবে না যার জন্য Online যারা Work from Home এ আছে কেন না আমাদেরি কিছু করার নেই OnlineInterview টা এই কারনে Start হয়েছে Covid এর কারনে সব Work from Home করে দিয়েছে তো এই মুহুতে কি Office এ গিয়ে Interviwe নিবে না বা Office এ যাবারও প্রয়োজন হবে না তো Online এ যতটা দেওয়া সম্ভব বা Online Candidate নাও Online এ Prepaid কোরো Process সমস্থ জানিয়ে দিয়ে Online ওরা Traning প্রাপ্ত হয়ে Process এ চলে গেলো তো পুরোটাই এখন Online Process করে দিয়েছে একদম একদম এই টা তো খুব ভালো কথা বললি মানে কথা টার মধ্যে পুরোটাই আ Logic রয়ে গেছে কারন এই System টাই ধর এখন চলে আসছে এবার সব থেকে বড় কথা ধর ছাড় আমাদের তো আর সে ব্যপারটা মানে আমরা যে গুলো ভাবো সেগুলা ধর আর হবে না তো Next Generation নিয়ে আমাদের ভেবে কোন লাভ ও নেই ওতটা কারন আমরা কিছু বদলাতে পারবো না সব থেকে বড় কথা ব্যাপার এটাই মাথায় ধরে রাখতে হবে যে আমরা আমাদের ভাবনা দিয়ে কিছু বদলাতে পারবো না একদম না এখন যেরকম চলে আসছে ধর Job Criteria গুলো আরে তুই আমাকে বল কত বছর পর TET এর Exam টা হল বল কারন TET এর Exam টা কত বছর পরে হয়েছে তার থেকে বড় কথা যে কত কত গুলো Exam দিয়ে কত Candidate বসে আছে এই তো আমরা salt lake থাকি তুই তো জানিস salt lake তোর Seat এর Exam এ যারা Pass করেছে কি ভাবে ওরা বিক্ষভতো হয়ে রাস্তায় বসে আছে আদেক দিন রাস্তায় যাতায়ত বন্ধ হয়ে গেছে দু হাজার নয় দশ থেকে যারা Exam দিয়ে বসে আছে সেখানে মনে হয় আমরা এই দু হাজার বারো বা দু হাজার পনেরো তে আমরা Exam Graduation Complete করে আমরা কোন Job এর জন্য Apply করলে পাবো Government Job তো ভুলেই যাও পাবার কোন Chance নেই হ্যা এখন Try করতে পারো যে কোন একটা ভালো Salary ভালো Private Sector Join করতে পারো তাতেও অনেক রকম সমস্যা থাকে হয়তো Banking Sector যেতে গেলে অনেক টা Donation দিতে হবে তেমন ভালো

তেমন যদি কোনো ভালো Job যদি পেয়েছও হয় তো তোমাকে আগে দেখে নিবে Background টা কি আছে Background টা দেওয়ার মতো Donation দেওয়ার ক্ষমতা আছে কিনা যদি থাকে

পুরো বাদ করে দিবে ওরা Online এ মানে Instant ই বলে দিবে যে তোমার Qualify হচ্ছে না বা তোমার এটাই Issu আছে এটা আমার সাথেই হয়েছিলো আমি Commerce নিয়ে পরেছিলাম তো আমি কোন একটা Banking এ এরকমই একটা Sector এ আমি Interview দিয়েছিলাম Already সব কিছু Successful হয়ে যায় সব Process হয়ে যায় ওরা তিন লাখ টাকা Donation ছেয়ে ছিলো তো যেটা আমার দেওয়ার ওই সময় ওই মুহূর্তে সম্ভব ছিলো না আমি এটা তোর দু হাজার পনেরো সোলার এর কথা বলছি মানে Graduation দেওয়ার পরে তো সেই মুহুতে আমাকে Cancel করে দেয় যে না Eligible হবে না যারা দিতে পারল তারা Add ওই মুহুতে আহ ওদের কে joining করিয়ে নিলো তো এই Donation ব্যাপার টা ও থেকে যায় শুধু মাত্র মানে নিজের যোগ্যতা থাকলেও হয় না একটু Donation টা থাকে

নিজের যোগ্যতা থাকলেও হয় না Donation ব্যাপার টা আমি তো নিজেই দেখলাম ধোর আমি তো জানতাম না ICIC bank এর এই রকম Job Vacancy চলছে আর আমরা কি জানি Banking Sector এ আহ কোন From Apply করার জন্য এতো টা মনে হয় দরকার পরে না তাও ধর কি না তুমি Data টা দাও তুমি From Fill up করো তার পর তোমার সাথে তারা Contact করবে যে তুমি কোন Branch এ পরবে এই রকম একটা ব্যাপার তার জন্য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 একদম কারন তুই ভাব এটা তোকে শুধু Inform করলো পাঁচশো টাকা এর তোর মত না আরো হাজার Candidate কে Inform করেছে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 Call করা হক বা Interview নেওয়া হবে তার পর ওরা তোমাকে Inform করবে মানে Just তোকে Job টা Inform করার জন্য পাচশো টাকা Charges করলো তো সেটা তাও তো আমরা এতো টা

সেটাই এখন আমরা তাও মানে ধর অভিজ্ঞটা হয়েছে এখন সরকার যে রকম চলছে সে রকম ভাবে আমাদের কে চলতে হবে কিছু করার নেয় আর Job Vacancy মানে Government Job আশা টা ছেড়ে দেওয়া উচিৎ এবার যেটুকু করতে হবে সেই Private Sector উপরে Job জন্য আমাদের কে দৌড়াতে হবে তা ছাড়া কোন উপায় নেই কারন Job এমন একটা জিনিস ধর টাকা না থাকলে কিছু হবে না না তুই সে রকম ভাবে কিছু করতে পারবি কিছু সে জন্য তোকে Job করতেই হবে আর Job এখন করা মানে Private Sector একদম তুই ভাব Covid চলা কালিন আমরা মানে যে সমস্থ বাচা গুলো পড়াশোনা করতো দু থেকে আড়াই বছর ওরা

BUT But ওটা করা হয়ে গেলো এখানে সেখানে Student পড়লো না পড়লো আমারি কয়েক জন জানা শোনা মানে ওরা Exam দিয়ে যখনি একটা Class এ উঠছে তার পরে এ~ Covid এর কারনে Lock Down হয়ে যায় তাম ডিসেম্বর এর দিকে Exam হয় একমাস Just Opening হয়েছে School একমাস মত School এ গেছে তার পর Lock Down হয়ে যায় দু বছর তিন বছর পরে যখন School এ যায় ওরা যেতেই চাইছে না ওদের কাছে মনে হচ্ছে School টা আবার কি জিনিস এতো দিন ছিলো না দু বছর আড়াই বছর ছিলো না আবার School যেতে হবে ওদের কাছে নতুন সব কিছু সব রকম লাগছে যে আমাকে আবার ওই School এর জন্য Prepare হতে হবে আবার ছো ঘন্টা সাট ঘন্টা School বসতে হবে সেটা যেনো চাপের হয়ে চাচ্ছে অভ্যাস পালটিয়ে গেছে সেই তো মানে আমি নিজেই দেখি ধর আমার বোন Online Class করছিলো Six Six পরে সেখানে আমি যে একদিন মানে হট করে আমি Room এ ডুকেছে কি জানিস তো ওর Class চলছে মানে আড়ে এগারো টার Class চলছে ও Laptop Class করছিলো সেখানে আমি দেখছে ও ঘুমিয়ে গেছে আর ওর Class কিন্তু Continue আছে শুয়ে শুয়ে শুনছিলও দেখছি ও ঘুমিয়ে গেছে Class Continue চলছে এবার তুই বল Teacher কিন্তু জানি যে ও Class করছে মানে ওর মতো শত শত students class করছে কিন্তু opjite যে মানে তার বাড়িতে কি হচ্ছে সেটা কেও জানে পারছে না হ্যা ও সে জ্ঞানতা আদোও নিচ্ছে কি না তো এই ভাবে বল মানে তুই ধর বোনের Exam তল দিলি এ ভাবে কিন্তু হাজার Candidate আছে তো সবাই কি Same একি রকম হ্যা একি রকম পড়া শোনা নিলো না হয়তো Exam দেওয়ার সময় ওরা তো জানে আমি Exam কিছু না কিছু পেয়ে যাবো

কিউ থেকে যেটা দেখলাম Honors এ Eighty Five Percent Average সব আছে মানে Sixty তো ছেড়ে দাও Sixty ওদের কাছে সবচেয়ে Below এটা মনে হয় যে একটা Commerce এর বা যে কোন Stram এ Honors নিয়ে Sixty avob পাওয়া টা চাপের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 এখন যদি সবাই Eighty বা Eighty Five এর Avobe একটা criteria ভালো ছিলো একদম তো সেক্ষেত্রে এখন প্রয় যদি সবাই Eighty Eighty Five এ থাকে তাইলে আহ কাকে পরবর্তী জন্য নিবে M com করো আর যা করো তোমাকে পরবর্তী জন্য তাকে নিবে সব Candidate কে নেওয়ার সম্ভব নয় তা অতোগুলো Seat থাকে না না তো এই ক্ষেত্রে Job টাও Same হয়েছে এতোটা আহ যে ভাবে পড়া শোনা তে চাপ পরেছে সে ভাবে Job এর উপর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

আহ আমাদেরি একজন মানে আই পাড়ার বলতেপারিস ওর Qualification জানি এক তো মানে ইয়ে করেছে b tech করেছে plus ও MBA করেছে কোন একটা Subject এর উপর Basis করে এতোটা Educated মানে degree ওর অনেক এবার তার পরেও ও কি করছে বলত শেষ পর্যন্ত Group B From ভোরতে হচ্ছে তুই ভাব।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 আর আমি এটাই দেখছিলাম মানে এখন কিছু ঐ Covid এর সময় অনেক রকম vaccine টেক্সিন জন্য আমাকে আহ কয়েকটা Hospital যেতে হয়েছিলো মানে পাস টা নেই বলে Higher Educated যারা তারা এখন সুইপারের কাজে আছে বা ওখানে Tea Coffee Surfe এমন কয়েক জনকে দেখলাম যারা ভালো । Company তে কাজ করতো কিন্তু এই Covid এর জন্য কাজ তা চলে যায় সুপার Level এ বা security level বা ওয়াট আহ জল চা এই সব এর কাজ করছে

ও মানে কি আর বলবি আর বল কিছু করার নেই যে কারনে সত্যি বলছে আমি Job বলতে Private Sector টাই এই বার বেছে নিচ্ছি এর এই Job টা ছেড়ে দিব আর তোকেও ধর বলা থাকলো যদি কোথাও সে রকম Job vacancy মানে তোর চোখে পরে যে খানে ধর আমি যে তুই তো আমার Qualification সব তো জানিস অবশ্যই সে রকমি ধর চোখে পরে বা জানা শোনা থাকে তুই একটু Inform করিস করান আমি Baseline এই Sector টা ছেড়ে দিবো জানিস তো এমনি করে পারছি না অনেক Pressure Salary নেই Others ধর Company Changes করলে নিজের ও knowledge বাড়বে আর সব কিছু Changes হবে তো সে কারনে ধর একটু খানি দেখবি আর তুই তো বলছিস যে তুই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 যদি আমি selected হয়ে যাই তাইলে তোকে আমি পরবর্তী তে Inform করতে পারবো বা ওদের Process কি আছে Interview কি ভাবে হয় না হয় সে Details আমি তোকে বলতে পারি ঠিক আছে। তো আজকে অনেক তো তোর সাথে কোথা হল এই নিয়ে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 একদম নিশ্চয় নিশ্চয় চল খুব ভালো লাগলো অনেক দিন পরে কথা হল সেই ঠিক আছে হ্যা

গত পাঁচ সালে আদায় উসুলে হিসেব খতিয়ান পেশ করতে বলেছেন নবাব মীরজাফর খাঁ। পাটনার দেওয়ান খানায় তাই জোর তৎপরতা। হুড়মুড়িয়ে ও ব্যাস্ততা আমিন দেওয়ান খানার অন্য সব কর্মচারীরা নাওয়া খাওয়ার সময় নাই। জাবেদা খাতার পাতায় পাতায় হিসেবের গরমিল গোঁজামিল দিয়ে মেলাতে গিয়ে তারা জেরবার। রামনারায়ণের অনুগত দেওয়ান খানার এই কর্মচারীরা মুনিবের মদতে এতকাল বেআইনি রোজগারে ফুলে ফেঁপে উঠেছে। এখন নবাবের কাছে সব যে ফাঁস হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত কর্মচারীরা তাই নিজেদের ত্রুটি আড়াল করতে মরিয়া। এতকাল নামে বেনামে পাটনার দেওয়ান খানা থেকে প্রচুর টাকা সরিয়েছে রামনারায়ণ। তিনি অবশ্য একে কোনো অপরাধ বলে মনে করেন না।

প্রচুর দৌলতের মালিক হয়েছিল। কিন্তু রামনারায়ণের সমস্যা হলো, তিনি এখন নবাবের চোখের বালি। তার সামান্য ত্রুটি বিচ্ছুটিকেই এখন পর্বত প্রমান অপরাধ বলে বলে দেখবেন নবাব। তাই সুনজরে থাকলেও সাত খুন মাফ নিজে তড়িপাতে চলে। রামনারায়ণ চিন্তিত। এখন হিসেব দাখিল করতে গেলে হইচই পরে যাবে। অনেক অপ্রিয় সত্য সকলের নজরে আসবে। নবাব কালী লেপে দেবেন তার চরিত্রে। তিনি হবেন। রামনারায়ণ ওসব বিলক্ষণ জানেন। সবচেয়ে বড় কথা হলো নবাব চাইছেন রামনারায়ণের বর্বাদি। পার্টনার তিনি বসতে চান। নিজের ভাই মীর কাসিমের কয়েক মাস আগে নবাব যখন টাকা করির হিসাবপত্র চেয়ে তাকে মুর্শিদাবাদে তলব করেছিলেন এই অজুহাত দেখিয়ে রামনারায়ণ এড়িয়ে ছিলেন। নবাবের হুকুমত এখন সিরাজুদ্দোল্লার অনুগত রামনারায়ানের ছিল নোয়াজমানায় নবাব বা ক্লাইভ কেউই তাকে রেয়াত করবেন না। মুর্শিদাবাদে পা দিলেই তিনি গ্রেপ্তার হবেন। তারপর হয় খানায় পচে মরতে হবে। নয়তো সিরাজুদ্দোল্লার মতোই কোনো ঘাতকের হাতে দেহান্তর হয়ে হবে তার। রামনারায়ণের মনে হচ্ছিলো নসীবের চাকা ঘুরবে। মীরজাফর খাঁ মসনদে বসতে না বসতেই অন্তর্কলহ শুরু হয়েছে নিজামতের অন্দরে। দেওয়ান ও নবাবের সম্পর্কে চির ধরেছে। মুর্শিদাবাদ থেকে ভেসে এসে~ এসেছে এসব কথা। রাজনীতির হাওয়া কখন কোনদিকে কিভাবে ঘুরবে? কেউ জানে না। কিছুদিন পরে তিনি যেন আলোর রেখা দেখতে পেলেন। ক্লাইভের সঙ্গে মন কষাকষি শুরু হয়েছে নবাবের। নিজামতের উপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করতে হিন্দুদের কাছে টানছে ক্লাইভ। এই কূটনীতির আঁচ পেয়ে উৎফুল্ল হয়ে ওঠেন রামনারায়ণ। মাথার উপর ক্লাইভের হাত থাকায় নবাবের রোষ থেকে রক্ষা পেলেন মেদিনীপুরের ফৌজদার রাজারাম। বাঁচলেন রায়দিন্দার অতএব তারও আশা আছে। শুধু ইংরেজদের সঙ্গে মজবুত করতে পারলেই হলো। চালের খোঁজে পাটনায় এলেন আরার কুট। চতুর্থ রামনারায়ণ সেই অর্থ রূপ উপহার ও পেশপাসে আরার কুট কে বস করে ফেললেন। আরার কুট নিজেও অনুধাবন করলেন বাস্তব চিত্র। অহেতুক রামনারায়ণ কে করলে company র ই ক্ষতি। লকে পালাতে দেওয়ার জন্য একসময় রামনারায়ানের উপর খুবই ক্ষিপ্ত ছিল ক্লাইভ। মীরজাফরের মতো তিনি চাইছিলেন রামনারায়ানের বর্বাদই। আরার কুট সবদিক বিবেচনা করে বুঝলেন,

মুন্সি নবাব নবকৃষ্ণও ওই একই কথাই বললেন। আরার কুটও নবকৃষ্ণের প্রভাবে রামনারায়ানের সম্মন্ধে ক্লাইভের ধারণা বদলে গেলো। kornel ক্লাইভ তার পক্ষে গোবিন্দমল্ল মারফৎ একথা জেনে খুশিতে ভা~ ভেসে ছিল রামনারায়ণ। নসীবের চাকা ঘুরছে রাখে হরি মারে কে? ইংরেজ দেড় সঙ্গে মজবুত করতে নবাবের সঙ্গে এর আগে ইংরেজদের camp এ গিয়ে তাই নিজেকে তিনি

পাটনা দুর্গে এসে খাজনার খতিয়ান চেয়ে বসে সহসা সবকিছু ওলটপালট করে দিলেন মি~ মীর~ মীরজাফর খাঁ। হিসেব দাখিল করতে গেলে মিলবে রামনারায়ণ দুর্বৃত্ত। নিজামতের টাকা নয় ছয় করেছেন। তারপর ক্লাইভের দৃষ্টি আকর্ষণ করে

দেখুন সাহেব আপনি লোকের পক্ষ নিয়েছেন। নবাব মীরজাফর খাঁ র রামনারায়ানের কাছে অতন্ত্য স্পষ্ট। কিন্তু তার~ তারপর ক্লাইভ যদি মুখ ফিরিয়ে দেন, তাহলে আতঙ্কে তাই ঘুম উড়েছে রামনারায়নের। আপাতত

একটা উপায় খুঁজে বের করতে তিনি মরিয়া বলছেন কি? সালিয়ানার হিসেব পেশ করার হুকুম করেছেন নবাব প্রশ্ন করলেন রায়দুল্লাও।

সোহতৃপ্ত ভঙ্গিতে অস্কুট স্বরে রায়দুল্লাও বলে উঠলেন কথাটা ঠিকমতন শুনতে পেলেন না রামনারায়ণ সুতরাং জি হুজুর আপনার বিষয়ে নবাবের সঙ্গে kornel এর সময় আমি হাজির ছিলাম। এমন তো কোনো কথা হয়নি kornel তো সাফ জানিয়ে দিয়েছেন পাটনার আপনি বহাল থাকবেন কোনো আপনাকে দঙ্গ করা চলবে না নবাব তা পারছে কোথায়? রায়দুল্লা বললেন আমি ভাবছি নবাবের কি করে হলো?

পিয়ারী বাইজি কসবি এরা গোটা পাটনার দুর্গটা প্রায় দখল করে নিয়েছেন। তাই হট্টগোল থেকে দূরে থাকতে, দুর্গ থেকে কিছুটা দূরে গঙ্গার তীরে এক উঠেছেন সুবে বাংলার দেওয়ান রায়দুল্লা।

কপালে ভাঁজ মাথা নিচু তিনি গভীর চিন্তায় মগ্ন। তার সামনে হাত জড়ো করে বসে প্রায় বলির পাঁঠার মতো কাঁপছে রামনারায়ণ। পাটনার দর্দুন্ডপ্রতাপ নায়েব সুবাদার সহসা মুখ তুলে রায়দুল্লা বললেন উপায় একটাই আছে নবাব আপনাকে ছোবল মারতে চাইছে। বাঁচতে গেলে ওঝাকে করতে হবে। রায়দুল্লার কথার ইঙ্গিতটা ধরতে না পেরে হাঁ করে চেয়ে রইলেন রামনারায়ণ। ক্লাইভ সাহেব কে জানাতে হবে সব কথা। তিনিই ভরসা। জানি হুজুর তবুও যে বল পাচ্ছিনা মনে। নবাব আপনাকে ছোবল মারতে চাইছে তার বিষ দাঁত উপরে ফেলার Kornel ক্লাইভ ছাড়া কারোর নেই। ক্লাইভ সাহেবের নবাব বলে তো? চিন্তিত গলায় বললেন রামনারায়ণ। মুচকি হেঁসে রায়দুল্লাও বললেন গর্ধব মনিবের অবাধ্য হবে বলছেন তাইতো দেখছি হুজুর। মির্জা সামসুদ্দিনের জবাব বলে করতে চাইছেন নবাব। ক্লাইভ সাহেবের সঙ্গে গোপোনে একবার দেখা করতে পারবেন আপনি? নবাবের হুসিদরা আমার উপরে কড়া নজর রেখেছে। অনেক কসরৎ করে তাদের নজর এড়িয়ে আপনার কাছে এসেছি। বেশ আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবকিছু জানাচ্ছি kornel কে। হুজু~ হুজুর, অনেকটা হালকা হলাম। রাত গভীর চারিদিক নিস্তব্ধ। ঠান্ডায়

পাটনার দুর্গ থেকে রায়দুল্লবের খুব দূর নয়, রামনারায়ণের মাথা থেকে হাঁটু পর্যন্ত আলোয়ানে মোড়া।

পিছু নিলো গিয়ে কেউ ওই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তার সামনে দিয়ে ছুটে গেলো বনবিড়াল জাতীয় কোনো জন্তু। নিশ্চিন্ত হলেন রামনারায়ণ। নাহ কোনো মানুষ তার পিছু নেয়নি। পা চালিয়ে চলে কিছুক্ষনের মধ্যেই তিনি দুর্গের খাতায় এসে পড়লেন। গঙ্গার তীর ভূমি বরাবর মেঠোপথ পথের উপরে হুমড়ি খেয়ে পড়ছে বোনো ঝোপ। মাঝে মাঝেই পথের পাশেই মাথা উঁচু করে রয়েছেন বড়বড় ঝাঁকড়া গাছপালা। পাটনা দুর্গের পিছনের দিকে ভগ্নলাকীর্ণ এই অংশে লোকজন বড় একটা আসেনা। এই এলাকাটা দিনের বেলাতেও ছায়াবৃত্ত থাকে। রামনারায়ণের থেকে বেরিয়ে, এই পথ ধরে বেশ কিছুদূর গিয়ে দুর্গের প্রাকারে একটা ভাঙা অংশের মধ্যে দিয়ে গলি দিয়ে দুর্গ থেকে বেরিয়ে সরাসরি গঙ্গার তীরে গিয়ে পড়া যায়।